এ শরীরচর্চা অবশ্যই খুব ভালো জিনিস। যা এ অনেকেই জিম -এ বডি বানাতে যায়।

রাস্তা দিয়ে মানুষ রোজ যাতায়াত করে। গাড়ি বাস ট্রাম ।

এ থ থাকে। তারা উম খাওয়া-দাওয়া করে।

এবং ফুলগুলি ঝ ফোঁটার জন্য বাগানটিকে দেখতে খুবই সুন্দর লাগছে প্রচুর মানুষজন এখানে শীতকালে--

এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দরভাবে প্যান্ডেল করে করা হয়েছে।